বিল্ডিং এর ভিতরে উপরে মূর্তি তৈরি করা আছে।

একটা রাস্তার উপরে একটা সাইকেল দাঁড় করানো চারটে ফুটে আছে লোহার রড দেওয়া আছে । ওপরে পোস্টার করা এদিকে বাক্স পাল এ-র করা আছে । মুখে একটা বিল্ডিং আছেএকটা সাইকেল দাঁড় করানো আছে ।